তো তোর যে দিদির বিয়ে হচ্ছে তা কোথায় কোথায় মানে নেমন্ত্রণ দিবি সব ঠিকঠাক করেছিস তো মানে কোথায় কাকে নিবি না নিবি মানে একটা মানে কতটা লোক নিবি একটা আয়োজন আছে বিয়ে মানে, বিয়ে মানে তো ছোটো খাটো একটা ব্যাপার না কতটা লোক হবে খাবার তৈরি করতে হবে কতটা? কি করতে হবে খরচার বিষয় আছে সব গুলোকে হিসাব কেমন কি করে করেছে একটু বলতো। হ্যাঁ হিসাব চলছে ধরেনে আমাদের যত কটা কুটুম আছে গ্রামে গ্রামে সব, সবকে নেমন্তন্ন করে এসছে বাবা হ্যাঁ। আমিও ধরেনে যেগুলো আমার বন্ধু বন্ধু আছে ওগুলোকে আমি করে এসছি card ছাপিয়ে Card দিয়ে আসছি। ধরেনে প্রায় হয়ে গেছে মানে নিমন্ত্রণ করা বা সব কত লোক লোক প্রায় ধরেনে ছশো সাতশো হবে ধরেনে লোক

হ্যাঁ এ করছে

আলোর ফালোর সব সবজি ফবজি সব এ করছি

List ফিস্ট করতে হবে জন্য ও তাহলে তো অনেক লোক নিয়েছিস মনে হচ্ছে ছশো সাতশো মানে কম ব্যাপার নাকি? অনেক লোক তো মনে হচ্ছে। না অনেক মানে কুটুম ধরেনে আমাদের অনেক কুটুম বলেছে আমার গ্রামের করা আছে। গ্রামের ধরেনে প্রায় পুরো গ্রামটাকেই খাওয়াবো। বা বা বা খুব ভালো বিষয়। নিয়ে তাহলে কত টাকা খরচা হচ্ছে minimum একটা বিয়ে মানে বিয়ে যদি একটা দেওয়া হয় আর কি কত টাকা খরচা আরকি minimum আন্দাজ তোর? ধরেনে ওই পাঁচ ছলাখ টাকা খরচা হচ্ছে।

পাঁচ ছলাখ

হ্যাঁ শোনা ফোনা থেকে সব ধরে দিলে বিয়ের টাকা ফাকা দিয়ে মোটর সাইকেল দিয়ে সব প্যান্ডেল ফ্যান্ডেল ধরে সব মানে ছলাখ মানে কম সোম ব্যাপার এখন বাড়ি তৈরী হয়ে যাবে ছলাখ টাকায়। হ্যাঁ বাড়ি তৈরী এবার যেটা আমাদের দেখ কটা জিনিস panel ফ্যান্ডেল আছে আবার মোটর সাইকেল আছে। মোটর সাইকেল কি মোটর সাইকেল গুলো বলতো? R one five চিনিস তো?

হ্যাঁ R one five version four

খুব ভালো দারুন বিষয়। নিয়ে তাহলে বিয়েটা তাহলে ওটার দাম কত বলতো ওটার দাম ধরেনে তুই দু আড়াই লাখ টাকা হবে।

তাহলে তো হবে অবশ্যই হবে আর সেটা কি তোর মানে

মালা আছে আংটি আছে সব সোনার ধরেনে গয়না আছে বোনের আর

ও খুব ভালো বিষয় তাহলে আর বলছিলাম যেটা যে তোরা যে bike টা দিচ্ছিস বিয়েতে ওটা কি মানে হাত case এ দিচ্ছিস না EMI এ তুলে দিবি? মানে কিস্তিতে নিবি আর কি? না হাত case হাত case এই দিচ্ছি মানে ধার করেছি মামার কাছ থেকে। দু লাখ টাকা নিয়ে ওটা থেকেই দিচ্ছি ধরেনে হাত case এ তোর মামা কি বিয়েতে ওটা ধার দিয়েছে না এইরকম আহ মানে ই হিসাবে দিয়েছে ভাগ্নি হিসাবে দিয়েছে কিছু টাকা যে এই টাকাটা খরচা করবে বিয়েতে আমার ভাগ্নির তাই বলে ওই ভাগ্নি হিসাবেই দিয়েছে মানে ও তো আর ধার, ধার নেবে না। ও আচ্ছা আচ্ছা তোর মামা কি করে বলতো? মামা ধরেনে একটা এতে কাজ করে bank এ

হ্যাঁ bank এ চাকরি করে SBI bank এ খুব ভালো। যাই হোক খুব ভালোই বিষয় তাহলে তো হম তাহলে খুব ভালোই বিষয় যেহেতু তোর মামা চাকরি করে বলছিস আর মানে bank এর চাকরি করে মানে তো মানে profit টাও সেরকম করবে আমি বুঝতে পারছি। আর হম মামাও কিছু দিচ্ছে সে অনেক help করছে। মামা ধরেনে মোটর সাইকেলের এটা দিচ্ছে। ধরলে ধরলে মোটর সাইকেলটা যদি কিস্তিতে নিতে যাই তাহলে কিস্তিতে অনেক দাম পরে যাবে তো। হ্যাঁ অবশ্যই দু লাখ টাকা যদি একখান bike এর দাম কিংবা দু লাখ দশ হাজার সেইটা কিস্তি নিলে কিন্তু দু লাখ আশি হাজার টাকায় চলে যাবে বুঝতে পারছিস তো কিস্তিতে নেওয়া মানে অনেক টাকা লাগবে।

হ্যাঁ তার জন্য হাত case এ নিয়ে নিচ্ছি একবারে।

হম হম হম বুঝতে পেরেছি। হয় হোক ভালোই বিষয় নিয়ে তুই খাওয়া দাওয়া করে এসছিলি তো? না একবার সেই দশটার সময় খেয়েছি আর খাইনি এই এবার বাড়ি গিয়ে খেয়ে নেবো স্নান টান করে। ও আচ্ছা যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার নয় ঠিক আছে তুই তাহলে বাড়ি যা হ্যাঁ আমি তোকে আবার পরে call করবো যেহেতু মানে, মানে কি আমাকেও খেতে যেতে হবে অনেক খিদা লেগেছে আর কি বুঝতে পারলি তো? আমি খাওয়া দাওয়া করে আসি যদি হয় তাহলে তোকে phone করবো এখন যদি না হয় তাহলে তোকে আবার পরে phone করবো ঠিক আছে। হ্যাঁ তো তুই এখন ঠান্ডাতে স্নান করিস তুই?

আমি তো ধরেনে সব দিন সব দিন আর স্নান করতে পারি না এতো ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ এখন geyser চালায়ে, চালিয়ে আর কি গরম জলে স্নান করি কোনো ব্যাপার না ওটা নিয়ে আর তাহলে তুই যা বাড়ি সাবধানে আর বাবা মা কে বলবি আমি phone করেছিলাম ঠিক আছে। হম ঠিক আছে তাহলে তুই, তুই তোকে তো নেমন্ত্রন করে আসবো তাহলে তুই বিয়েতে আসবি তো তুই?

তোর বোনের বিয়ে আমি না যাই তাই হয়। যাই হোক ঠিক আছে তাহলে হ্যাঁ রাখছি তাহলে ঠিক আছে তাহলে phone করিস তাহলে হ্যাঁ

ঠিক আছে হ্যাঁ রাখ রাখ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

আচ্ছা বেশ